পাহাড়ের উপরের কয়েকটি গাসপালাও দেকা যাচ্চে ।

এখানে কয়েকটি ছোট ফুলের গাছ দেখা যাচ্ছে।

রাস্তার দুপাশে কয়েকটি দুকানও দেখা যাচ্ছে।

ধাবার উপরে কয়েকটি ফ্লাগও দেখা যাচ্ছে।

এখানে একটি দোকানঘর দেখা যাচ্ছে।

তার উপরে কয়েকটি সবুজ পাতাও দেখা যাচ্ছে।

এখানে একটি বড় বিল্ডিং দেখা যাচ্ছে বিল্ডিং য়ে সেন্ট মেরি ইস স্কুল লেখা সাইন বোর্ড দেখা যাচ্ছে।

এখানে সামনে একটি ছোট বাচ্চারার গাড়ি রয়েছে।

এখানে কয়েকটি ফুলের গাছও দেখা যাচ্ছে।

সামনে একটি বড় সাইনবোর্ড লেখা দেখা যাচ্ছে।

এখানে কয়েকটি পলিটিনের প্যাকেট দেখা যাচ্ছে।

এখানে নীচে একটি সবুজ রঙের কার্পেটও দেখা যাচ্ছে।

এখানে একটি বড় রুম দেখা যাচ্ছে।

এখানে একটি দোকানঘর দেখা যাচ্ছে।

এখানে একটি রুম দেখা যাচ্ছে।

রুমটির ভেতরে কয়েকটি ডিবা রাকা দেখা যাচ্ছে রুমের ভেতরে সাদা লাইট জ্বলিতেসে দেখা যাচ্ছে।

আর একটি টেবিল ব্যাগও দেখা যাচ্ছে।

এখানে একটি সাতাও দেখা যাচ্ছে।

ঝর্ণা থেকে অনেকগুলো পানিও নীচে নামিতেসে দেখা যাচ্ছে।

রাস্তার মইধ্যে কয়েকজন মানুষকে হাঁটিতেও দেখা যাচ্ছে।

দোকানের সামনে লোহার গ্রিল লাগানো রয়েছে।

এখানে সামনে একটি বড় বাস দেকা যাচ্চে।

পিছনে একটি নিউ ধানেনজাল ফার্নিচার লেখা সাইনবোর্ড দেখা যাচ্ছে।

এখানে একটি এ_সি মেশিন দেখা যাচ্ছে।